বাড়িটির চারপাশে অনেকগুলো গাছপালা আছে-এ।

এবং তার চারপাশে অনেকগুলো বাড়ি দেখতে পারছি বাড়ির পাশে অনেকগুলি গাছপালা আছে।

চা বানানোর জিনিসপত্র আছে এবং কেটলি উম মাটির ভারের কাপ এবং ওগুলোর বাসনপত্র।